একটা বাচ্চা ছেলে হলুদ আর জিন্স প্যান্ট পরে আছে । সামনে অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আছে।

অনেকগুলা থালা দেখা যাচ্ছে কলা কমলা লেবু কুল লাল রঙের হলুদ রঙের ট্রে

বড় একটা হল ঘর এখানে অনেকজন মহিলা একসঙ্গে যোগা করছেন।

একটা কালো রঙের একটা লাল রঙের সামনে একজন হেঁটে হেঁটে যাচ্ছে লাল রঙের পোশাক পরে।

একটা লাইট পোস্ট দেখা যাচ্ছে সাদা আর নীল রঙের অনেকগুলো গাছ যেগুলোতে সাদা রং করা আছে বড় একটা গাছ দেখা যাচ্ছে।

সামনে ডান দিকে লোহার তৈরি বড় বড় খাঁচা।

ঘর পেছনে সাদা রঙের একটা বড় বাড়ি । ডান দিকে সাদা রংয়ের একটা বড় বাড়ি।

জলের ড্যাম ড্যামের উপরে একটা পুল পুলের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছেন ।

একটা উদ্যান উদ্যান এর ভিতরে সাদা আর নীল রঙের একটা খুঁটি।

রাস্তায় রাস্তা দুদিকে সবুজ ঘাস।

সবুজ রঙের তরমুজ। হলুদ কালো সবুজ লাল নীল--

রংয়ের ট্রে দেখা যাচ্ছে একজন মানুষ বাম দিকে দাঁড়িয়ে আছেন ।

মাছের মার্কেট এখানে অনেক মানুষ বঠি নিয়ে বসে আছে মাছ--

সবুজ রঙের ড্রাম সবুজ রঙের একটা বালতি যার মধ্যে লাল রঙের--

একটা গাড়ি যার সামনের অংশ খুলা আছে গাড়ির।

জলাশয়ের পেছনে কমলা রঙের একটা বাড়ি।

এখানে খাঁজ কাটা খাঁজ কাটা নকশা করা আছে। গাঁদা ফুলের গাছ পেছনে আরো বিভিন্ন ফুলের গাছ।

একটা বাড়ির ভিতরে দুজন মানুষ বসে আছেন খাবার টেবিল এর রং কালো আর লাল।

পাকার রাস্তা। রাস্তার উপরে দুজন বাচ্চা দাঁড়িয়ে আছে। হলুদ একটা পলিথিন নিয়ে।

একজন মহিলা লাল রংয়ের শাড়ি পড়ে আছেন তার কাছে ছোট্ট একটা বাচ্চা নীল রঙের জামা পরে আছে ।

একজন মানুষ গিটার নিয়ে দাঁড়িয়ে আছেন । পাশে একজন মানুষ ক্যাসিও বাজাচ্ছে।

জলের ট্যাঙ্ক তার নিচেই পাকা তৈরি রাস্তা রাস্তার বাম সাইড -এ--